এখানে আমি দেখতে পাচ্ছি একটি গাউন্ডে তিনজন লোক সাদা টি-শার্ট পড়ে জারু দিচ্ছিলেন।

পাশে কয়েকটি বড় বড় গাসও আছে একটি গার্ডওয়ালও আছে।

এখানে একটি বড় ইস্কুল আচে।

তার পাশে দুটি রড লাইট ও তিনটি ফ্যান দেকা যাচ্চে।

টেবিলের উপরে রাখা আছে একটি কম্পিউটার কিবোর্ড ।

এখানে দেখতে পাচ্ছি একটি কম্পিউডার দোকান।

এখানে আমি দেখতে পাচ্ছি একটি ইস্কুল ।

সামনে একটি বেড় দেখা যাচ্ছে ভিটোরে একটি বড় গাস দেকা যাচ্ছে।

দোকানের মইধ্যে রয়েচে পুরিষের কাপর মহিলার কাপর।

এখানে আমি দেখতে পাচ্ছি বড় বড় বিল্ডিং ।

থানার মইধ্যে একটি রাস্তা রয়েচে রাস্তার মইধ্যে কয়েকজন লোক হাটিতেসেন।

একটি টুকটুকিও দেখতে পাচ্ছি পাশে একটি বাইকও রয়েছে উপরে দুটি মাইক লাগানো রয়েছ--

এখানে আমি দেখতে পাচ্ছি একটি উইটিং ঘর।

আমি দ্যাকতে পাচ্ছি একটি বড়ো পূজা মন্ডপ সেকানে কয়েকজন পুরুষ ও মহিলা দাঁড়িয়ে পূজা দেকচেন ।

দুইজন লোক নৌকাতে বসে বৈঠা মারছেন।

সড়কের মইধ্যে দুইটি অটো রয়েছে কয়েকজন লোক খাটিয়ে যাচ্ছিলেন।

একজন ফল বিক্রি কলেসেন সামনে একটি টুকটুকি দেখা যাচ্চে পাশে একটি বড় গাস দেকা যাচ--

কয়েকটি কাপড় রাখা সামনে একটি বোরখা রাখা।

চারজন লোক দেখা যাচ্ছে একজন লোক বসে কী করছেন একজন লোক দাঁড়িয়েছেন।

যেকানের উপরে কয়েকটি সাইন বোর্ড দেখা যাচ্ছে।

এখানে আমি দেখতে পাচ্ছি একটি তেলের পাম্প ।

একজন লোক বাইক লইয়া যাচ্ছিলেন একজন মহিলা ফোন করে হেঁটে হেঁটে যাচ্ছিলেন।

স্কুলের মইদ্যে রয়েচে কয়েকটি চেয়ার একটি বোর্ড একটি ব্যাগ দেখতে পাচ্চি।

পাশে কয়েকটি জানালা দেখতে পাচ্ছি ওপরে কয়েকটির লাইট ও দেখতে পাচ্ছি।